ছবিটি তুলেছে একজন ছেলে এবং ছেলেটি কোনো এক মেশিন রুম এ বসে সেখানে মনিটরিং করছে এবং সেখানে আরেকজন ছেলে।

ছবিটি তোলা হয়েছে একটি ছোট রাস্তার মধ্যে এবং সেই রাস্তার দুই পাশেই --

এবং তা রাস্তার মাঝেই কিছু বাইক দাঁড় করানো রয়েছে যার ঠিক উল্টো প্রান্তে একটি প্রজাপতি গেস্ট হাউস বলে একটি--

একপাশে দাঁড়িয়ে আছে এবং ওপর প্রান্তে কিছু মানুষেরা বাইক নিয়ে এবং হেটে হেটে যাচ্ছে।

ছবিটি তোলা হয়েছে একটি গ্যারাজের মধ্যে।

কালো আঙুরটি। বলতে গেলে এটি কালো জাম মানেই বলা হয়।

এই গুলি দেখতে খুব সুন্দর এবং খেতেও খুব টেস্টি এগুলি রাখা হয়েছে একটি ছোট বাস্কেট এর মধ্যে।

ভাঙা বাড়ির সামনে যেখানে একজন মানুষ মাটির উপর বসে সেই জায়গাটির মাপ নিচ্ছে এবং সেখানে--

ঘন জঙ্গল দেয়া ঘেরা এবং নদীর ওপর প্রান্তে একটি ছোট্ট--

ছবিটি তোলা হয়েছে একটি গ্রামের মধ্যে এবং সেই গ্রামের মধ্যে কিছু জমিতে চাষ করা হয়েছে এবং কিছু জমির মধ্যে জল ফেলে রাখা হয়েছে ।

ছবিটিতে দেখানো হয়েছে একটি ফ্যাক্টরির বাইরেটাকে এবং সেই ফ্যাক্টরির নাম শ্যাম স্টিল ।

এবং পাঁচিলের সামনে কিছু বাইক দাড় করানো রয়েছে এবং রেস্টুরেন্ট -এর ঠিক অপোজিট - এ একটি পেট্রোল পাম্প রয়েছে। যার যার চারপাশে গাছে ভরা